জাভা তে সুইচ কেস এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এখানে আপনি সুইচ কেস এর ব্যবহার সম্পর্কে শিখবেন
এখানে আমরা উবুন্টু সংস্করণ 1110 জেডিকে 16 এবং এক্লিপসে 370 ব্যবহার করছি
আইএফ এলসে স্টেটমেন্ট সম্পর্কে জ্ঞান থাকতে হবে
না হলে আমাদের ওয়েবসাইটে উপলব্ধ এই বিষয়ের উপর টিউটোরিয়াল দেখুন
সুইচ কেস ভ্যারিয়েবলের মানের উপর ভিত্তি করে সঞ্চালন করতে ব্যবহৃত হয়
এখানে সুইচ কেস স্টেটমেন্টের সিনট্যাক্স রয়েছে
এখন এটি ব্যবহার করি
আমি ইতিমধ্যে এক্লিপসে খুলেছি
সুইচকেসডেমো নাম ক্লাস তৈরী করেছি
এখন এখানে কিছু ভ্যারিয়েবল যোগ করি
মেন মেথডে ইন্ট টাইপের ভ্যারিয়েবল ডে তৈরী করব
মেন মেথডে লিখুন ইন্ট ডে ইকুয়াল টো 3 সেমিকোলন এখন স্ট্রিং টাইপের ভ্যারিয়েবল ডিএনএমই তৈরী করি
স্ট্রিং ডিএনএমই এটি নাল এ ইনিসিয়েলাইজ করতে পারি
এখানে ডিএনএমই ভ্যারিয়েবল সপ্তাহের দিনগুলির নাম রাখে
ডে দিন সংখ্যা সংরক্ষণ করে
এখন সুইচ কেস স্টেটমেন্ট লিখব পরের লাইনে লিখুন সুইচ বন্ধনীতে ডে তারপর ওপেন কার্লী বন্ধনী Enter টিপুন
এই স্টেটমেন্ট নির্ধারিত করে যে কোন ভ্যারিয়েবল এই কেসের জন্য সংজ্ঞায়িত করা হয়
পরের লাইনে লিখুন কেস 0 কোলন পরের লাইনে ডিএনএমই ইকুয়াল টো ডাবল উদ্ধৃতিতে সান্ডে সেমিকোলন
পরের লাইনে লিখুন ব্রেক এই স্টেটমেন্ট বলে যে যদি ডে 0 হয় ডিএনএমই কে সান্ডে তে সেট করতে হবে
ব্রেক স্টেটমেন্ট প্রতিটি কেসের পর ব্যবহার করা আবশ্যক
এটি ছাড়া switch কেস ফাংশন জটিল হবে
এটি টিউটোরিয়ালের পরবর্তী অংশে ব্যাখ্যা করব
একইভাবে অবশিষ্ট কেসগুলি লিখি
পরের লাইনে লিখুন কেস 1 কোলন পরের লাইনে ডিএনএমই ইকুয়াল টো ডাবল উদ্ধৃতিতে মন্ডে সেমিকোলন

প্রিন্ট স্টেটমেন্ট যোগ করে কার্যরত কোড দেখি
পরের লাইনে লিখুন সিস্টেম ডট আউট ডট প্রিন্টলন বন্ধনীতে ডিএনএমই সেমিকোলন ফাইল সংরক্ষণ করে রান করুন
এখন Ctrl S এবং Ctrl ফ11 কী টিপুন
আমরা আউটপুট হিসাবে ওয়েডনেসডে পাই যা কেস 3 এর অনুরূপ
এখন দিনের মান পরিবর্তন করে ফলাফল দেখি
3 কে 0 তে বদলান
সংরক্ষণ করে রান করুন
আমরা দেখি যে আউটপুট হল সান্ডে যা কেস 0 এর অনুরূপ
এখন মানের অনুরূপ কেস না থাকলে কি হয় তা দেখি
ডে কে 1 এ বদলান
সংরক্ষণ করে রান করুন
এখানে কোনো আউটপুট নেই
কিন্তু আমাদের কাছে অন্যান্য মানের জন্য কেস থাকলে ভালো হয়
এটি ডিফল্ট কীওয়ার্ড দ্বারা হয়
তাই কেস এর শেষে লিখুন ডিফল্ট কোলন পরের লাইনে ডিএনএমই ইকুয়াল টো ডাবল উদ্ধৃতিতে রং চয়েস সেমিকোলন
তারপর ব্রেক সেমিকোলন
কেস ডিফল্ট লিখতে পারি না
আমরা শুধু ডিফল্ট কীওয়ার্ড ব্যবহার করি
কোড রান করি
সংরক্ষণ করে রান করুন
ডিফল্ট কেস এক্সিকিউট হয়েছে এবং রং চয়েস ম্যাসেজ প্রিন্ট হয়েছে
আরেকটি রেন্ডম মান চেষ্টা করি
1 কে 15 এ বদলান
আমরা দেখি যে ডিফল্ট কেস এক্সিকিউট হয়েছে
ব্রেক স্টেটমেন্ট সরালে কি হয় তা দেখি
ডে 15 কে ডে 4 এ পরিবর্তন করি
ডে 4 এর অনুরূপ ব্রেক স্টেটমেন্ট মুছে দিন
সংরক্ষণ করে রান করুন
যেহেতু কেস হল 4 আমরা থার্সডে এর বদলে ফ্রিডে পাই
কারণ এইভাবে সুইচ কেস কাজ করে
প্রথমে দিনের মান 0 এর সাথে তুলনা করা হয়
তারপর 1 তারপর 2 এবং এইভাবে সকল সম্ভব কেসের সাথে
একটি মিল পাওয়া গেলে এটি প্রাপ্ত মিল থেকে সকল কেস এক্সিকিউট করে
আমাদের ক্ষেত্রে এটি কেস 4 এর পর কেস 5 এক্সিকিউট করে
তারপর এটি কেস 5 এর ব্রেক স্টেটমেন্টের জন্য থেমে যায়
এটি এড়াতে প্রত্যেক ক্ষেত্রে ব্রেক স্টেটমেন্ট যোগ করতে হবে
মুছে দেওয়া ব্রেক স্টেটমেন্ট যোগ করি
তাই লিখুন ব্রেক সেমিকোলন
এখন কোড রান করি
আমরা দেখি যে এখন শুধু কেস 4 এক্সিকিউট হয়েছে
নিয়ম হিসাবে এরর এড়াতে প্রতিটি কেসে ব্রেক স্টেটমেন্ট ব্যবহার করুন
আমরা শেষে চলে এসেছি
এখানে আমরা সুইচ কেস এবং ব্রেক স্টেটমেন্ট ব্যবহার করা শিখেছি
এখন একটি প্রোগ্রাম লিখুন যাতে ভ্যারিয়েবল রূপে নাম এবং লিঙ্গ রয়েছে
সুইচ কেস স্টেটমেন্ট ব্যবহার করুন যা পুরষের জন্য হেলো এমআর এবং মহিলার জন্য হেলো এমএস প্রিন্ট করে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
এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়
ভাল ব্যান্ডউইডথ না থাকলে আপনি ভিডিওটি ডাউনলোড করে দেখুন
স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে
অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়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
ধন্যবাদ